নমস্কারlibreoffice writer এ স্থানীয় ভাষাতে লেখার ওপর এই tutorial এ আপনাকে স্বাগত
in tutorial এ আমি আপনাকে দেখাবো কিভাবে libreoffice writerএ kannada ভাষায় লেখা যায়
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স 1004 এবং libreoffice সংকলন সংস্করণ 334 ব্যবহার করচ্ছি
আমি এখন ব্যাখ্যা করব কিভাবে আপনি libreoffice এর মধ্যে kannada ভাষায় লিখত পারবেন libreofficeএ যেকোন ভাষা configure করার জন্য এই পদ্ধতি ব্যবহার করতে পারা যায়
প্যাকেজগুলি install করার জন্য synaptic প্যাকেজ ম্যানেজার ব্যবহার করুন
বিস্তারিত জানার জন্য spoken tutorial website উপলব্ধ synaptic প্যাকেজ ম্যানেজার সংক্রান্ত টিউটোরিয়ালগুলি দেখুন
কনফিগারেশন চারটি ধাপ আছে
আপনার কম্পিউটারে scim ইনস্টল করা রয়েছে কিনা পরীক্ষা করা
না থাকলে synaptic প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে নিম্নলিখিত প্যাকেজগুলি চিহ্নিত করুন এবং scim install করুন
এটি করার সময় tutorial সাময়িকভাবে বন্ধ করতে হবে এবং শেষ হলে পুনরায় করতে হবে
এরপর keyboard input পদ্ধতি হিসেবে scimimmodule নির্বাচন করুন
scim configure করে লেখা input এর জন্য ভাষা হিসেবে kannada নির্বাচন করুন
libreoffice configure করে জটিল লেখা বিন্যাসের জন্য kannada ভাষা নির্বাচন করুন
আমি এখন এই ধাপগুলি প্রদর্শন করব
click করুন system অ্যাডমিনিস্ট্রেশন এবং language support
আপনার screena যদি remind me later বা install now আসে তাহলে remind me later click করুন
keyboard input পদ্ধতি হিসাবে scimimmodule নির্বাচন করুন
এখানে এটি আগে থেকেই নির্বাচিত রয়ছে তাই আমাদের কিছু করতে হবে so
তৃতীয় ধাপ scim configure করার জন্য system preferences এবং scim input method –এটির উপর click করুন
আপনি এখন পর্দায় এটি দেখতে পারবেন না কিন্তু আপনি যখন আপনার কম্পিউটারে এটি করবেন তখন আপনি you বিকল্পটি দেখতে পাবেন
imengine এর মধ্যে global setup বোতামে click করুন
scim যেসব ভাষাগুলিতে কাজ করতে পারে সেগুলির একটি তালিকা প্রদর্শন হচ্ছে
এইখানে প্রায় সব বহুল ব্যবহৃত ভারতীয় ভাষা অন্তর্ভুক্ত রয়েছে যেমন hindi kannada বাংলা gujarati tamil telugu malayalam urdu ইত্যাদি
আমাদের tutorial for জন্য hindi এবং kannada ভাষা নির্বাচিত করা হলো
আপনার কনফিগারেশন সংরক্ষণ করার জন্য ok click করুন
scimwe পরিবর্তন নিশ্চিত করার জন্য কম্পিউটার পুনরায় চালু করতে have
তাই এটি করুন do আবার এই tutorial ফিরে আসুন
এখন আমরা libreoffice এর মধ্যে kannada ভাষা configure করব
click করুন অ্যাপ্লিকেশনস office এবং libreoffice writer
এবার প্রধান menu থেকে tools ও সেখান থেকে options বিকল্প click করুন
আপনি options dialog box দেখতে পাচ্ছেন
in box আপনি language settings এবং তারপর languages option –এর ওপর click করুন
জটিল লেখা বিন্যাসের জন্য enabled check box এ click করুন যদি না আগে থেকে সেটি নির্বাচিত করা থাকে
ctl drop down থেকে kannada নির্বাচন করুন
এরফলে আপনার স্থানীয় ভাষা হিসাবে kannada নির্ধারিত হয়ে যাবে
ok click করুন
আমরা এখন kannada এবং ইংরেজিতে একটি বাক্য লিখবো
আমরা baraha পদ্ধতি nudi পদ্ধতি এবং unicode fonts ব্যবহার করব পরিশেষে আমরা file সংরক্ষণ করব
আমি এখন এইটি করে দেখাবো
খোলা text document এ লেখা যাক ubuntu gnu/linux supports multiple languages with libreoffice
control key ধরে রাখুন এবং space bar টিপুন
একটি ছোট window পর্দার নীচের অংশে ডানদিকে প্রর্দশিত হবে
সহজ phonetic পদ্ধতিতে লেখা ইনপুট করার জন্য kannada knitrans নির্বাচন করুন যা baraha পদ্ধতির অনুরূপ
আপনি nudi keyboard বিন্যাস চাইলে click করুন kannadakn kgp
আমি knitrans input পদ্ধতি ব্যবহার করব যা শিক্ষার্থীদের জন্য সরল এবং সহজতম
ইংরেজিতে sarvajanika tantramsha লিখুন
আপনি পর্দায় kannada লেখাটি দেখতে পাবেন
control key ধরে রেখে space bar চাপুন
window চলে গেছে
আমরা এখন ইংরেজিতে লিখতে পারি
সুতরাং control key ও space bar একসাথে ইংরেজি ও নির্বাচিত অন্যান্য ভাষার মধ্যে একটির থেকে আরেকটিতে যেতে সাহায্য করে
kannada ভাষায় লেখা এবং arkavathu ব্যবহার করে nudi তে লেখার সম্পর্কে নির্দিষ্ট তথ্যর জন্য www publicsoftware in/kannada তে উপলব্ধ kannada ভাষায় লেখার উপর ডকুমেন্টগুলি পড়ুন
ভারতীয় ভাষায় লেখার সময় আমরা কেবল unicode হরফ ব্যবহার করব যেহেতু unicode হলো সর্বজনীন স্বীকৃত হরফ
আমি lohit kannada unicode হরফ ব্যবহার করছি
আপনাকে kannada ভাষায় লেখা সেখান হয়েছে
এই একই পদ্ধতিতে libreoffice writer ব্যবহার করে scim input পদ্ধতির অন্তর্গত যেকোনো ভাষায় লেখা যাবে
অবশেষে একটি অনুশীলনী রয়েছে
kannada বাহ্সায় ৩ টি বইএর একটি তালিকা লিখুন
শিরোনামগুলির ইংরেজি transliteration দিন
আমি এখানে এই অনুশীলনীthe করে রেখেছি
সংক্ষেপে এই tutoriala
আমরা keyboard এবং ভাষা সেটিংস জন্য ubuntu এবং libreoffice we configure করার পদ্ধতি শিখেছি
আমরা দেখেছি কিভাবে বিভিন্ন পদ্ধতিতে যেমন baraha এবং nudi তে লেখা যায়
আমরা শিখেছি কিভাবে একটি দ্বিভাষী নথি লেখা যায়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
কথ্য tutorial প্রকল্পর the কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়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
রাধা এই tutorialটি অনুবাদ এবং অন্তরা এটি রেকর্ড করেছেন
এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ শুভবিদায়